চারফুট উ উচ্চতা এরকম উঁচু বলছো

তো একবার আমর খুড়ো একটা করে দেখি তোমরাই বলো টুসু বলে নিয়েছে

একজনার ধইরার ক্ষমতা নাই তো ওইরকম করে আমরা মকর দিনে টুসু বাচাদা চলি গেলি আচ্ছা ঢোল ধামসা সবাই সাইজ্যে গুইজে

আর দমে ফুরতি তেমন নাই

মনে সেই কথায় একটা আছে নাই যে কারোর সর্বনাশ তো কারোর পৌষমাস

তে এখন আমাদের সবারই পৌষমাসই হয়ে গেছে

তো সেই আনন্দে আমরা সেই টুসু ভাষাতে চলে গেছি

তো আর ধমসা বরাস বাজা আছে ঢোল সবই বাজছে

আ মানে আমার অভিনয় খুব ভাল লাগে এবং আমি ছোটবেলায় আ আমি যেখানে থাকি এই অঞ্চলে আমি আ বিভিন্ন রকমেরই যে ছোটোখাটো নাট্য উৎসব হতো বা আমাদের একটা ছোট দোল ছিল আমরা সেটাতে মানে মোটামুটি বছরে একবার দুবার আমরা একটা করে নতুন নাটক আম প্রো মানে Production আমরা করতাম

আর আমি তখন School আ পড়ি আমি সেই দলের একজন সদস্য ছিলাম I

আম তো ছোটবেলায় আমি আমাদের এলাকাতে একটা নাট্য উৎসব হয়েছিল তো সেখানে আমরা একটা আ নাটক আ উপস্থাপন করেছিলাম আ সে নাটকটার নাম ছিল গগনে উদিল রবি আর সেটাতে আমি একটা মুখ্য চরিত্রতেই অভিনয় করেছিলাম আর সেইটা করার পরে আমি আ সেই নাট্য উৎসবটায় এবং আরো বাচ্চাদের বা ছোটদের দল এসেছিলো সেই একটা প্রতিযোগিতার মতন হয়েছিল এবং সেখানে এসেছিলো অনেক দল এবং তাদের মধ্যে থেকে আমি Individual মানে একক যে পুরস্কারগুলো দেওয়া হয় সেখানে আমি

তো সেই পুরস্কারটা পাওয়ার পর থেকে আমি আরো বেশি আ প্রচন্ড পরিমানে অনুপ্রাণিত হই এবং আমার মনে হয় যে আমি বড়ো হয়ে আ আমি এই নাটকটাকে আরো ভালোভাবে করবো বা থিয়েটার কোনো থিয়েটার দলের সাথে যুক্ত হবো থিয়েটারের বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত হবো আর তো সেইভাবে একটা ম ছোটবেলা থেকেই বাবার সাথেও অনেক আমি আ থিয়েটারের অভিনয় কিছু কিছু দেখেছি

আ বড়ো হবার পরে আ যেটা হয়ে থাকে পড়াশোনার চাপে একটা মানে আমাদের interest এর দিকটা একটা কিছু সময় হলেও একটুখানি মানে বা সেদিকে আমরা অতটা অতটা নজর দিতে পারি না তারপরে যখন আমি College এ পড়া শুরু করি বা আ আমার আ Graduation পোস্ট graduation এর সময় তখন আমি আ একটি নাট্যদল আ নিজের আ উদ্যোগে একটি নাট্যদলের সাথে যুক্ত হই তাদের একটি কর্মশালায় নাম নথিভুক্ত করি এবং আ সে কর্মশালায় যুক্ত হই আ যেহেতু আমার কোনো মানে Proper Training ছিল না থিয়েটার বিষয়ে শুধু ভালো লাগা ছিল তো যাতে আমি আরো মানে Technical দিকগুলো যাতে জানতে পারি শিখতে পারি এবং নিজের অভিনয়টাকে আরো কিভাবে আ সুন্দর করা যায় বা আরো পরিণত করা যায় সেইটা শেখার জন্যই আমি মূলত সেই কর্মশালাটায় আ যুক্ত হই এবং সেই কর্মশালাতে যুক্ত হবার পরে যেটা হয় যে আস্তে আস্তে আমি থিয়েটারের জগৎটাকে কলকাতায় বাংলা থিয়েটারের জগৎটাকে আস্তে আস্তে Explore করতে থাকি আরো মানে খুঁজে পেতে থাকি তো ম তারপরে সেই কর্মশালার শেষে একটি আ ম প্রযোজনাও হয় সেই নাট্যদলের তো সেই প্রযোজনাটাতে অংশগ্রহণ করার পরে আমার এতো আনন্দ হয় এতো ভালো লাগে যে আমি মন আমি স্থির করি যে আমি অন্তত মানে আ professionally যদি করতে নাও পারি কিন্তু নিজের একটা ভালো লাগার জায়গা থেকে যেন আমি ত্থেয়াটারের সাথে চিরকাল যুক্ত থাকতে পারি তো আ সেই ভেবেই আরকি এগোই তো বর্তমানে আমি আ এক্ষুণি কোনো থিয়ে নাট্যদলের সাথে যুক্ত নই তবে খুব শিগগিরই আমি খুব তাড়াতাড়ি চাই যে কোনো একটা নাট্যদলের সাথে আমি যুক্ত হই এবং আমার কাজের পাশাপাশি আমি আ আমার ভালোলাগা বা আমার Hobby বা আমার আ Passion হিসাবে আমি এটাকে এগিয়ে নিয়ে যেতে চাই আর ম ইতিমধ্যে আমি কিছু নাটকও দেখি যখন আমি ওই নাট্যদলটার সাথে যুক্ত ছিলাম বেশ ভালো ভালো কিছু নাটক দেখার সুযোগ হয় আ কারণ আমরা জানি যে কলকাতার মানুষ অতন্ত্য থিয়েটারপ্রেমী এবং অতন্ত্য নাটকপ্রেমী আ তো ভালো কোনো নাটক পেলে বা কোনো নাট্য উৎসব হলে সেখানে Ticket পাওয়া সত্যিই একটু মুশকিলের হয় কারণ

মানু কলকাতার মানুষ চিরকালই ভালোবাসে নাটক দেখতে থিয়েটার দেখতে তো উম সেই নাট্যদলে থাকাকালীন কিছু সুযোগ হয় কিছু Pass বা ভেতরকার কিছু VIP Ticket পাই তো যেহেতু কিছু বায়রের Production যেমন Delhi থেকে বিভিন্ন নাট্যদল Mumbai এর কিছু নাট্যদল তো বাংলা ছাড়াও অন্য ভাষায় হিন্দি নাটক আমার দেখার সুযোগ হয় তো সেগুলো মানে আমার এই থিয়েটারের প্রতি যেই ভালোবাসা সেটাকে আমায় আরো আরো আরো আমার ভালোবাসা

আমরা ধরে রাখতে পারি আর ম সত্যি কথা বলতে কি আমার মনে হয় যে আম থিয়েটার হচ্ছে একটা জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটা জিনিস সেখানে মানুষের জীবনকেই তুলে ধরা হয় সেটা ভীষণ বাস্তব বাস্তবধর্মী এবং সেখানে কোনো মেকি ব্যাপার নেই সেখানে উম্ম একবারেই গোটাটা হয় সেখানে Cinema র মতো বারবার আ Cut বা Retake হয় না তো ম সেই জন্য থিয়েটার বিশেষ করে আমাকে বেশি আকৃষ্ট করে এবং এটা আমার আ ভীষণ ভীষণ ভীষণ প্রিয় এবং ভালোলাগার একটা জায়গা এবং আ উৎপল দত্ত আ তারপরে আমাদের আম শিশির ভাদুড়ী এদেরও কিছু লেখা বা থিয়েটার আমি Follow করেছি যেগুলো এখন নতুন করে প্রযোজনা হচ্ছে সেগুলো দেখার চেষ্টা করি আম আর ভালো থিয়েটার হলে বা ভালো না যেগুলো বহু মানে বিখ্যাত নাট্যদল কলকাতার সেগুলোর ভালো Production হলে চেষ্টা করি যাওয়ার দেখার সময় বার করে তো উম তো এটাই

শিক্ষা বিজ্ঞানে কী বুৎ পত্তি বুৎপত্তিগত ভাবে শিক্ষা বিজ্ঞান প্রাচীন গ্রীক শব্দ pedagogy gy pedagogyo থেকে উদ্ভূত যার আক্ষরিক অর্থ হলো একটি শিশুকে নেতৃত্ব দেওয়া অন্যান্য গ্রীক শব্দ থেকে নেওয়া অর্থ বোঝায় শিশু বা মেয়ে অর্থাৎ ছোটো শিশু এর অর্থ প্রস্তাব করে

উভয় লিঙ্গের খুব ছোটো শিশুদের জন্য শিক্ষা বিজ্ঞান ব্যবহৃত হয় ডেন্মর্কের একজন শিক্ষাবিদ একজন প-ন্ডিত মশায়ের থেকে এসেছেন

প্রাথমিক ভাবে এই শব্দটি সেই ব্যক্তির জন্য ব্যবহৃত হয় যারা প্রাক্ school শিক্ষায় চাকুরী পান উদাহরণ স্বরূপ scandinavia - র nursery কিন্তু একজন শিক্ষাগুরু বিভিন্ন ধরনের চাকুরী দখল করতে পারেন যেমন অবসর বাড়ির কারাগার এতিম খানা এবং মানব সম্পদ ব্যবস্থাপনায়

এগুলি প্রায়সই সামাজিক শিক্ষাবিদ হিসাবে স্বীকৃত হয় কারণ তারা সমাজের পক্ষে কাজ করেন

সুতরাং আমরা সংক্ষেপে বলতে পারি যে শিক্ষাবিজ্ঞান হচ্ছে শিক্ষা ও বিজ্ঞান শিল্প বিশেষ ভাবে নির্দেশমূলক তত্ত্ব

হুম অন্য কথায় বলা যেতে পারে নীতি এবং নির্দেশের পদ্ধত পদ্ধতি গুলিকে শিক্ষা বিজ্ঞান বলা হয় সাধারণ আলোচনা ইংরাজী ভাষায়

ভারতের ইংরেজির অবস্থান আজকাল অন্য ভাষার সাথে তুলনা করে ইংরেজি ভাষা ভারতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে

সময়ের পরিবর্তনের সাথে সাথে একটি ভাষা জীবনের অন্যান্য ক্ষেত্রেও পরিবর্তন হতে পারে উদাহরণস্বরূপ আমরা ঔপনিবেশিক আমলে এবং স্বাধীন ভারতের ইংরেজির অবস্থাপনের জন্য পরিস্কার পরিবর্তন লক্ষ্য করতে আআ পারি

ইংরেজি ভাষা ভারতের ঔপনিবেশিক সময় থেকে দীর্ঘ সময় ধরে ভারত বৃটিশ শাসনের অধীনে ছিল ইংরেজি ভাষা এই সময়ে কিছু সুবিধা ভোগ করেছিল এগুলি সম্বন্ধে সংক্ষেপে আমরা কিছু আলোনা আলোচনা করছি

ইংরাজী ভাষা প্রায় দুই শত বছর ধরে শাসকদের ভাষা ছিল সুতরাং এটি একটি ভাষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান হয়ে ওঠে যখন এটি একটি শাসকের ভাষা হিসেবে বিবেচিত হয় বৃটিশ জনগণ তাদের প্রশাসনিক উদ্দেশ্যে ইংরেজি ভাষাকে ছড়িয়ে দেয় আমরা সবাই জানি যে এক্ষেত্রে একটি ভাষা যত দ্রুত ছড়িয়ে পড়ে এবং ইংরেজির ক্ষেত্রেও তাই হয়েছে দেশ শাসন করার জন্য ইংরেজ শাসক ইংরেজি ভাষার আইন চালু করেছিল

আইনের বই এবং আইনের বিষয় সবই ইংরেজিতে আলোচিত হয় ছিল কি সুতরাং ইংরেজিও সেই সময়ের বিচার ব্যবস্থায় ভাষা ছিল

উপরোক্ত বিষয়গুলি ছাড়াও বৃটিশ জনগণ ভারতের শিক্ষা বিস্তারের দীক্ষা নিয়েছিল যদিও এটি ছিল তাদের আ নিজের প্রয়োজনের জন্য

ইংরেজি জানা ভারতীয়দের তৈরি করার জন্য যাতে তারা দেশের সিংঘ সুশিখন শাসনকে সাহায্য করতে পারে

এটা বোঝা খুবই সহজ যে একজন ইংরেজি জানা কর্মচারী সংকট জনক পরিস্থিতি মোকাবিলায় অনেক বেশি সহায়ক হবে এবং তারা এ নিজেদের বাণিজ্যিক প্রাশাসনিক প্রশাসনিক এবং জীবনের জন্য ধারণা গুলিকে ধারাগুলিকে সাহায্য করার জন্য ইংরেজি ভাষাকে ছড়িয়ে দেয়

প্রশাসনিক এবং শিক্ষাগত উদ্দেশ্য ছাড়াও ভারতীয়দের নিকট ইংরেজি ভাষা একটি আ প্রয়োজনীয়তা ছিল

তখনকার দিনে ইংরেজি জানা মানুষদের সমাজে আলাদা সন্মান দেওয়া হতো তারা শীর্ষ সরকারি চাকুরীও পেতো ও তারা ধনী ছিল এবং অনেক আ সম্মানসূচক উপাধিও তাদের উপর বর্ষিত হতো সাধারণ মানুষ এই ইংরেজি জানা মানুষদেরকে অনেক সন্মান সন্মানের সাথে বিবা বিবেচিত করতো সামগ্রিক ভাবে ঔপনিবেশিক সময় থেকে ইংরেজি ভাষা একটি অত্যন্ত মর্যাদা পূর্ণ ভাষায় অধিষ্টিত হয় স্বাধীনতার পর ভারতে ইংরেজি ভাষা স্বাধীনতার পর ইংরেজি ভাষার চিত্র সবচেয়ে বদলে যায়

ও অনেক ভারতীয় বিদেশী শাসকদের প্রতি তাদের ঘৃণার দাবি করেছিল যে ইংরেজি ভাষাকে সম্পুর্ন ভাবে আমাদের জীবন থেকে নির্মুল করা উচিত তারা আরও পরামর্শ দিয়েছিল যে ইংরেজি ভাষা আমাদের জাতীয় চেতনাকে আ ম্লান করবে এবং আমাদের দাস ও মানসিকতাকে উপোষ উৎসাহিত করবে এটি অন্যান্য আঞ্চলিক ভাষা বিকাশের পথেও বাধা হয়ে দাঁড়াবে কারণ ইংরেজি অধ্যায়নের জন্য আমাদের শিক্ষার্থীদের সময় এবং শক্তির সিংহভাগ প্রয়োজন কিন্তু বিশিষ্ট শিক্ষাবিদগণ আ ভিন্ন মত প্রসন করেছিলেন যে ইংরেজির সম্পুর্ন বিলুপ্তি আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং আমাদের শিক্ষার মানকেও ক্ষতিগ্রস্ত করবে সত্যি হলেও স্বাধীনতার ষাট বছর পরেও ইংরেজি ভাষার উপর আমাদের নির্ভরতা দিন দিন বাড়ছে ইংরেজি ভাষার এমন এ সামাজিক চাহিদার পিছনে কারণটি স্পষ্ট হবে

যদি আমরা আমাদের জীবনের আ english যে ভূমিকা পালন করে তা আ বিবেচনা করি

পশুপালন আমাদের পুরুলিয়া জেলায় পশুপালনে ভালোই আমরা প্রগতি হয়েছি

যেমন আমি এই আমার বেশ গাঁই আছে বলদ আছে

আর সাথে সাথে ছাগলও আছে

ছাগলের সাথে সাথে আবার শূকর ও পালন করেছি

যত্ন খুব ভালোই করি সময় দিই এই জন্য আমার তিনটে গাঁই আছে দুটা বাছুর

তো বড়ো বড়ো বলদ ছিল ছিলা বিকিয়েছি বিকেদে ছোটো বলদ এখন আমার আছে

তো এই গরুর রাইখে আমার ভালোই রোজগার ও হয় কেননা

এখন যে গাঁইয়া দুধ দিচ্ছে সেই দুধ মোটামুটি আমরা সকলে বিক বিক্রি করি বিকেলের দুধ আমরা বিক্রি করিনা আমরা নিজেরাই খাই

তা সেইখান থেকে মোটামুটি মাসে

অতো নাই করে বলুন চার হাজার টাকার দুধ বিকছি

এবার ছাগলে চলে আসি ছাগলে আমার ছাগল আছে

এরকম করে ছাগল ও আমাকে ভালোই রোজগার দেয়

আর একটি এরকম ছোটো পঠি ছাও বিকলি

তো বেশ বছর দিন মোটামুটি ভালোই এরকম করেই চলে যায় আমার এ পশুপালন করে আমার আমি অন্য কিছু কাজ করিনি পশুপালনটই করি

সাথে সাথে কৃষিকাজ টাও করি যেমন এখনই এই সরিষা বাড়ি গেহিলাম হাল নি এখনো বোনা হয়নি তো কাল এই বুনবো

সামন্য সামন্য আলু এখন আমাদের চাষের আলু শেষ হয়ে গেছে তো ব কিছু কিছু আলু স দোকান থেকে কিনতে হয় বাজার থেকে

যেটা কিছু কিছু ধান মরেছে যেমন বাঁধ জমিতে আমাদের পুরুলিয়াতে বেশি সে বাঁধের ধান সেরকম ভালো হয়নি

কাননীয় দুএকটা ভালো হয়নি তা যাইহোক মোটামুটি যাদের বহাল জমি আছে তারা কিন্তু করেছে কিন্তু আমার তো বহাল জমি নেই আমার ঐ কাঙালই আছে

মোটামুটি বিঘা দুয়েক ধানের জমি আছে আমার